এখানে একটি চিত্র রয়েছে যে চিত্রটিতে দেখা যাচ্ছে একটি চিড়িয়াখানার অংশ ।

এবং উ অ ব্যাংক এর সামনে দিকে অনেক গুলি স্কোটি ও বাইক দেখা যাচ্ছে এবং সামনে দুজন দাঁড়িয়ে রয়েছেন। একজন ঝুকে দাঁড়িয়ে রয়েছেন তাদের মধ্যে।

এবং পাশে একটি ব্যানার রয়েছে যেখানে লেখা রয়েছে এয়ারটেল ফোর জি এবং দুটো দোকান রয়েছে একটি দোকানে কিছু ফল রাখা রয়েছে এবং একটি গাছ রয়েছে ।

এখানে একটি চিত্র দেখা যাচ্ছে যে চিত্রটিতে রয়েছে অনেকগুলো লোকজন এবং তারা সবাই পেছনদিকে ঘুরে রয়েছে এবং লাল রঙের কার্পেটের উপর সবাই বসে রয়েছেন।

ছোট বড়ো অনেকগুলি তারও রয়েছে সেখানে এবং দূরে একটি বড়ো অফিস দেখা যাচ্ছে। এবং সামনে গোলাপি রঙের একটি ঘর রয়েছে সেখানে।

এখানে একটি চিত্র রয়েছে যে চিত্রটিতে দেখা যাচ্ছে একটি সুন্দর সিনারি সিনারি -এর মধ্যে রয়েছে দুটো সুন্দর সবুজ রঙের গাছ।

এখানে একটি চিত্র দেখা যাচ্ছে যেখানে একটি ওয়াটার পার্ক দেখা যাচ্ছে এবং ওয়াটার পার্ক এর ভেতরে তিনটি স্লিপার রয়েছে। স্লিপারের উপরে দুজন বাচ্চা দাঁড়িয়ে রয়েছেন।